এগুলাতে আমরা সচরাচর নিজেদের দেখি ই না, , বড় বড় নামিদামী হাসপাতাল হুম এগুলা আসলে আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ আসলে যদি সর্বোপরি একটা কথা বলি, আপনার যদি জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে জাতির স্বাস্থ্য ঠিক রাখতে হবে হম আপনার একটা স্বাস্থ্যবান আপনার স্বাস্থ্যের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ নাগরিকে পারবে আপনার দেশের। কি বলে দেশের আপনার কর্ণধার হইতে আরকি আপনার যার স্বাস্থ্য ঠিক থাকবে না সে তো আপনার দেশের জন্য কিছু করতে পারবে না

স্বাভাবিকভাবে যদি ঠিক না থাকেন তাহলে তো কোন কাজেই হবে না আসলে দেখা যায় যে ঐ আজ থেকে বিশ বছর বাইশ বছর আগের চিকিৎসা থেকে বর্তমান চিকিৎসাটা অনেক উন্নত অনেক development হইছে। হ্যাঁ অইটা ঠিক আছে আছে আচ্ছা তাহলে আচ্ছা তাহলে আজকের মতো এখানেই রাখি হ্যাঁ

আমি প্রথম বেড়াতে যাই বাইরে সেটা হচ্ছে দার্জিলিং। সকলেই জানেন যে দার্জিলিং হচ্ছে খুব মানে একটা সুন্দর জায়গা এবং যেখানে একটু ঠান্ডাটাও বেশি। তো দার্জিলিং যাওয়ার ইচ্ছা খুবই ছিল উম সেটা হয় উম যাওয়াও সম্ভব হয়। এবং দার্জিলিং বেশিরভাগ march মাসের সময় গেলে খুবই ভালো বসন্তের time ওটা। উম এবং আমরাও গেছিলাম। উম দার্জিলিং train এ করে খাবার দাবার সব কিছুই নিয়ে নেই এবং দার্জিলিং দেখলাম আমরা স্বপরিবারে। বাবা, মা, আমি, দিদি, বোনপো, দিদি, জামাইবাবু স্বপরিবারে দেখলাম। খাবার দাবার নিয়ে নে~ নেই। পথের মানে জায়গা দার্জিলিং এ উম অনেকটা time অনেকটা সময় লাগে। তো নিজেরা নিজেদের মতো টুকিটাকি খাবার দাবার নিয়ে নি। তো রওয়ানা দিই rail station উম train ধরবো বলে train ধরি। যাইতে যাইতে সময়ে উম train এ উঠে আহ ভীষণ রকম একটা আলাদা অনুভূতি, আলাদা একটা মজা। মানে স্বপরিবারে বেড়াতে যাওয়ার মজা তো আলাদা বটেই। অবশ্যই! কিন্তু তারপর train এ মানে জানলার ধারে বসি আমি। seat ছিল, বসার জায়গা পাই জানালার ধারে। কিন্তু জানালার ধারে উম নতুন নতুন রকম বাইরের প্রকৃতি দেখতে তো সবার খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগছিলো এবং আহ এর rail গাড়িতে বসে জানালার ধারে বসার একটা অনুভুতি আলাদা। মানে ওখানে চার পাশটা খুবই সুন্দর লাগে।

চুপচাপ বসে থাকলে তো হবেনা। অনেক রকমের খেলা খেলেছিলাম। তো train যেমন চলছে নিজের গতিতে চলছে তো নিজে নিজেদের মতো time এ সময়ে আমরা খাবার খাচ্ছি। খাবার খাওয়ার পরে উম দিন মানে সময় সকাল বিকেল রাত পেরিয়েছে এবং এরম এভাবে উম একদিন পর আমরা train থেকে দার্জিলিং-এ নামি।

মানে সে গাড়ি চলছে নিজেদেরও ভয় লাগছে যে গাড়িটা ঠিক না গেলে হয়তো খাঁদের ধারে পড়ে যাবে। তো এরকম যাই হোক! ওটা ওরকম খারাপ চিন্তা-ভাবনা আনা না আনাই ভালো। তো আমরা এরকম ভাবে রাস্তায় যাচ্ছি। পাহাড়ি রাস্তা, পাহাড়ি এলাকা, মানে অপূর্ব সুন্দর দৃশ্য। এসবের মধ্যে উম দাদারা স্বপরিবারে আছেন। উম আহ ভীষণ রকম ঠান্ডা একটা সবাই sweater jacket মানে উম boot জুতো যে যার মতো আর কী শীত যাতে না করে। সেরকম বন্দোবন্ত সবাই করে গেছি এবং দেখা-দেখি করে উম কিছুনা এবং পাহাড়ি রাস্তা গাড়ি করে যাচ্ছি। এবং উম এর থেকেও বাড়ি নিতেই হবে যে ঘরে থাকা যায়। স্বাভাবিকই উম বাড়ি ভাড়া তো নিতেই হবে। ওখানে আমাদের বাড়ি নিলাম এবং নিজেদের bag পত্র রাখলাম। নিজেরা একটু পরিষ্কার-পরিছন্ন হলাম। যেহেতু এতো দূর থেকে এসছি, একটু তো হাত-পা ধুয়া একটু তো নিজেদেরকে পরিষ্কার পরিছন্ন হতেই হবে। তারপর আমরা একটু বিশ্রাম নিলাম। লম্বা time বিশ্রাম নিলাম এবং বিশ্রাম নেওয়ার পর পরের দিন কে আমরা যাবো কাঞ্চনজঙ্ঘা যেখান থেকে আমরা সূর্যোদয় দেখবো এবং দার্জিলিং-এ সব থেকে বড় rail station ঘুম যেটা আছে সেটা তো দেখতেই হবে। তো এরকম দেখলাম এবং দার্জিলিং যার জন্য বিখ্যাত আমরা সকলেই জানি সেটা হচ্ছে চা বাগান। চা বাগানে ঢুকলাম এবং চা বাগানের যেই পোশাক সেই পোশাক আমরা পরলাম। সকলেই পরেছিলাম এবং চা বাগানে চা পাতা তোলার দৃশ্যগুলো সব camera বন্দি করলাম এবং সকলে মিলে আহ সেই চা বাগানে গেলাম এবং পাহাড়ি এলাকা শুধু চারিদিকে পাহাড়। চা বাগানে শুধু চা পাতার গাছ। উম চারদিকটা অপূর্ব সুন্দর। এবং সেই সুন্দর উম জিনিসগুলোকে আহ চোখের সামনে সত্যি খুব ভালো লাগছিলো। শুধু চারিদিকে শুধু সবুজ আর সবুজ এবং হালকা হালকা বরফ পড়ছে চারিদিকে, পাহাড়ি এলাকা এবং ওখানকার মানুষজনগুলো খুবই ভালো এবং উম ওদের মতো সব কিছুই লাগছিলো। এবং উম তারপরে আমরা কাঞ্চনজঙ্ঘায় গেলাম সেখানে সূর্যোদয়, অপূর্ব দৃশ্য! সেই সূর্যোদয় আর দার্জিলিং minimum এক সপ্তাহ থাকতেই হবে ওখানে গিয়ে তবেই হয়তো সব কিছু দেখতে পারবে। দুই-তিন দিনে বেশি দিন থাকিনি। তবুও তিন রাত্রি থাকলে আহ হয়তো অনেকটাই দেখা যাবে

এবং সেই ঘটনাগুলি মনে পড়লে সত্যি হাসি আহ দার্জিলিং আমি আমি যখন যাচ্ছিলাম সেখানে আহ নিজেদের মতো অনেক মানুষদের দেখছিলাম এবং অনেক পরিবারের সাথেও আমাদের আহ পরিচয় ঘটে এবং তাদের সাথেও আমরা উম আলাপ আলোচনাও করি। নিজেদের পরিচয় হয়। উম যেহেতু বাঙালি, সেহেতু বাঙালি বাঙালি কে তো দেখবেই নিজেদের মতো করে। গল্প হয়, নতুন নতুন উম কিছু মানুষের সাথে পরিচয় ঘটে। উম তাদের সাথে ভালোভাবে

তবে তা রাখছিলো না এবং এবং মেয়েটি উম মেয়েটিও যথারীতি খুব কাঁদছিলো। যখন মেয়েটিকে দেখতে পেলাম দেখি যে কাঁদছিলো তারপরে মেয়েটিকে যেটা দেখে উম যে মেয়েটা কোথায় হারিয়ে গেলো। তো অন্যরকম পাহাড়ি এলাকা আর রাস্তায় এতো এতো মানুষ ওই দার্জিলিং ভ্রমণে গেছে মানে দার্জিলিং তো একটা অপূর্ব সুন্দর জায়গা। দেখতে খুব ভয়ে পেয়ে যায় মেয়েটিকে এবং মেয়েটি তার পরিবারের সাথে আবার এক একসাথে মিলিত হয়। হম তো এটা দেখে উম একটু খারাপ লেগেছিলো। যেহেতু আমরা যেহেতু আমরা বেড়াতে গেছি। বেড়াতে গেলে মন মরা হয়ে থাকলে তো হবে না। তারপরে আমরা যে যার মতো বাড়ি এলাম। এবং বাড়ি এসে নিজেরা একটু বিশ্রাম নিয়ে হাত পা ধুয়ে খাবার খেলাম এবং খাবার খেয়েছি লম্বা ঘুম প্রয়োজন তো বটেই শরীরের প্রতি। এবং তারপরে সেই বাড়িতে এসে আহ সেই দুই পরিবার উম আমাদের পরিবার আর train এ যাদের সাথে আলাপ হয়েছে সেই পরিবার মিলে একত্রে গল্প

উম এবং আহ পোশাক আহ যেই পোশাক গুলো কিনেছিলাম সেই পোশাকগুলো সকলকে দেখাচ্ছিলাম এবং আহ অনেক রকম পোষাকই এখানে পাওয়া যায় এবং আহ উম দামী কিনেছিলাম এবং বাড়ি সেই পোশাক বাড়ি বাড়ির জন্যও কিছু তো এভাবেই এবং সেই যাওয়ার অভিজ্ঞতাও খুব সুন্দর। চারিদিকের আবহাওয়াটা খুবই মনোরম, খুবই সুন্দর। উম এতো সুন্দর আবহাওয়া আমাদের এখানে নেই। সত্যি খুব সুন্দর হম তো এভাবেই দিন গুলো কাটে। এবং এখানে খুবই ঠান্ডা উম প্রচুর ঠান্ডা উম দার্জিলিং ঠান্ডা নিজেরা নিজেদের মতো সেই পরিবারের নিজেদের কথা বলছিলেন এবং নিজেদের হাসি মজার কথা নিজেদের পরিবারের কিছু কথা আমাদের সাথে বলছিলেন। তো উম দার্জিলিং থেকে আমরা আহ যেটার জন্য বিখ্যাত সেটা তো নিতেই হবে চা, চা পাতা। সেটা তো নিতেই হবে, এবং দার্জিলিং উম ওই চা টা এত এতই সুস্বাদে হয় যে ওই চা আমরা খেয়েছিলাম ওখানে এতই সুস্বাদ হয় যে আমাদের বাড়িতে তো কেউ বানাতেই পারে না বা আমাদের এদিকে কেউ ওরকম চা বানাতেই পারে না। খেতে অপূর্ব সুন্দর হয়, তাই হয়ত ওখানে বিখ্যাত। সত্যিই অপূর্ব সুন্দর উম তো আমরা দার্জিলিং সবাই নিজেদের উম আগে bag পত্র তুলে দেই। bag পত্র বাক্সগুলো গুছিয়ে নি। আবার যে যার মতো উম train উম rail station এ আসে। Rail station এসে যে যার মতো উম bag গুছায় এবং rail station এ এসে এবং উম যে যার মতো আবার train ধরি। এবং দু'টো পরিবার আবার ভাগ হয়ে যায়, যে যার উম যে যার রাস্তায় উম তারপরে আহ আবার আমরা সেখান থেকে উম বাড়ির পথে রওয়ানা দিই। আহ তবে দার্জিলিং যাওয়ার অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর ছিলো। এবং উম হয়তো উম কোনোদিন হয়তো আর যাওয়া সেরকম ভাবে হবে না। তবে উম কোনোদিন যদি সুযোগ পাই আবার আমি দার্জিলিং যেতে চাই অবশ্যই হ্যাঁ hello বল এইতো ভালো আছি। বল last plan টা তো বেশ ভালোই হলো আমাদের।

হ্যাঁ এবারেও মানে আরেকটা ছুটি আমার মার্ গেলো। কিন্তু হ্যাঁ ছুটি আছে, আসলে কি বলতো আমি ভাবছিলাম যে, মানে তোদেরকে বলবো একবার। আমি মানে movie দেখার কথাটা ভাবিনি। আমি ভাবছিলাম যে পঁচিশ তারিখ যেরকম আমরা বেরোলাম খুব মজা টজা হলো। বরং এক তারিখ বলবো যে, আমরা আবার কোথাও যাই। মানে দুপুর থেকে আরকি lunch করে বা বিকেল~ বিকেলবেলাটা বাইরে কোথাও আড্ডা ফাড্ডা দিয়ে কাটিয়ে একসাথে। সেই পুরোনো দিনের মতো তারপর চলে যাবো আমি ভাবছিলাম যে তোকে বলবো। তারমধ্যে দেখি তুই ফোন করে বলছিস যে, movie বানানোর আরেকটা plan হচ্ছে।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার ছুটি আছে।

হ্যাঁ ওটাই ওটাই। হম আমার আমার আমার কোনো problem নেই। যদি এবার আরো তো দশ বারো জন আছে ধর তাদের যদি কোনো problem না থাকে তুই তাদের সবার সাথে কথা বলেছিস? মানে বাকিরা কি বলছে?

হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমার মনে হয় তাহলে একত্রিশ তারিখ করাটাই ভালো হবে। কারণ তাহলে এক তারিখটা একটু family র সাথে কাটানো যাবে। কারণ তারপরে দু তারিখ থেকে আবার অফিস টফিস start হয়ে যাবে সবারই। হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই আমাকেও শুনতে হয়েছে বাড়িতে এরম কথা। হ্যাঁ, সেটাই আমার তাহলে মনে হয় এটাই ভালো বলেছিস, যে একত্রিশ তারিখ বরং আমরা যাই মানে সেদিন সারারাত বাড়িতে থাকি মজা করি, যেরকম হয় আরকি। আর

খুব hectic লাগে পরের দিন কে তখন আর ভালো লাগে না কাজ করতে আর।

হ্যাঁ আর আমি কি বলতো, একটা নতুন আহ restaurant এর খবর আরকি পাচ্ছিলাম। মানে কি বলতো একটা নতুন theatre খুলেছে না ওখানে, মানে বেশি দিন হয়নি খুব একটা নতুনও না ওই ধর ছ আট ছ সাত মাস মতোন হয়েছে। তো ওই movie hall টার খুব ভালো মানে আমি rating দেখছিলাম ওটা খুব ভালো। আর ওখানেই আরকি মানে ওটার সাথেই আরকি একটা ছোট্ট restaurant মতন আছে। ওখানে আরকি খাবার দাবার সব কিছু পাওয়া যায়। আর ওটা আরকি একত্রিশ তারিখ এক তারিখ আর আহ দু তারিখ এই তিনটে দিন আরকি চব্বিশ ঘন্টা খোলা থাকবে। মানে একদম রাত্রিবেলা তুই চারটের সময় যা বা যখনই যাস মানে চব্বিশ ঘন্টা একদম খোলা থাকবে। আর আমি আমিতো মানে ধরনা ওই আহ গুগল maps এ হয়না কোনো জায়গায় যাওয়ার জন্য গুগল maps এর review দেখি। এটা আমার খুব একটা অভ্যেস আছে। তো আমি হ্যাঁ এটা করা ভালো আসলে, কিন্তু আমি ওটার আরকি review দেখছিলাম তো। তো মানে

তো আমার মনে হয় ওটাতে, ওটা ওই আহ পার্কস্ট্রিট মেট্রো, পার্কস্ট্রিট মেট্রো থেকে একটুখানি মানে দশ মিনিট মতন হাঁটা পথ ওখান থেকে। হ্যাঁ হম

হ্যাঁ হ্যাঁ সেটাও করা যাবে। সেটাও করা যায় কিন্তু তাহলে মানে ওখানে কিন্তু আমি সেরকম চিনিনা কোনো ভালো জায়গা। মানে খাওয়ার বা কিছু তাহলে সেটা কিন্তু তোরা ঠিক করিস তাহলে ভালো। তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তাহলে আমার মনে হয় এই plan টাই বেশি ভালো হবে। কারণ আমরা তো পঁচিশ তারিখ already পার্কস্ট্রিটের ওখান থেকে ঘুরে এসেছি।

হ্যাঁ হম তাহলে এই plan এই plan টাই মনে হয় ভালো কারণ তাহলে দুটো জায়গা ঘোরা হবে। ভালো লাগবে না, হ্যাঁ আর তাছাড়া প্রচুর ভিড় হবে সেদিন। হ্যাঁ ওই সারাটাদিন ওখানে থাকলাম ওখানেই lunch টানছ করে খাওয়া দাওয়া করে, তারপর আমরা ওই বিকেল নাগাদ বেরিয়ে এলাম। তখন এখানে হালকা ঘুরে তারপর ওখানে dinner টা সেরে movie টুভি দেখে, তারপর আবার যেরকম time এ back করেছিলাম আগেরবার, সেরকম time এই

হ্যাঁ হ্যাঁ আচ্ছা কারণ মানে বেশি লোক হলে কি বলতো মজা হয়। দু তিন জন যদি কমে যায় না group টায় তাহলে দেখবি অতটা মজা হবেনা আর। তাছাড়া আমাদের group টা আরো বড় ছিল। সেখান থেকে গিয়ে এখন ওই দশ বারো জনে টিকে গেছি। এর মধ্যেও যদি আরও কমে যায় তাহলে তো আর ছেড়েই দে।

আর বাইরে যারা গেছে ওই ধর পুজোর ফুজোর সময় আসে তখন হালকা দেখা হয়। তাও হয়তো হয় না প্রত্যেক বার। ওই ওই জন্যই আর সেরকম ভাবে ওরা ওদের সাথে কোনো যোগাযোগও রাখা হয় না এখন আর।

এখন আমরা হলিউড এর movie দেখে এলাম। এখন আহ দৃশ্যাম two টা দেখা যেতে পারে, ওটাও বেশ ভালো করেছে শুনছিলাম আমি।

হম ভীষণ সুন্দর মানে India তে খুব ভালো thriller যদি হয় অনেক, মানে অনেকগুলো যদি হয় তার মধ্যে একটা হচ্ছে ওইটা এখন। হ্যাঁ হ্যাঁ আমিও মানে জানতাম এটা। আমি South Indian film টাও দেখেছি। হম হ্যাঁ হ্যাঁ আমিও।

আচ্ছা আর এখানে cast টাও এখন অনেক ভালো। আরো অনেক আরো অনেক actress রা এসেছে নতুন নতুন। খুব ভালো ছিল। আর আমার মনে হয় এইটা একটা এমন film দেখলাম যে, মানে যেটা South এর film টা করেছে আর remake টা ততটাই সুন্দর হয়েছে। মানে একটুও মানে কোনোকিছু garble গল্প মেসায়নি এর মধ্যে।

আমারও শেষ অব্দি ওটাই মনে হয়েছিল। যখন খুঁড়ছিলো ওই scene টা ওই scene টা ভীষণ ভালো ছিল। মানে last এ গিয়ে twist টা এত সুন্দর লহো, মানে বোঝাই গেলো না। একদম, আর এরকম serious role এরকম serious role গুলোতে অজয় দেবগন কে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাও ওটাও ভীষণ ভালো ছিল।

হম একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একদম ওটাতো ওটা ভীষণ ভালো। ওই ওই series এ সবকটা বই খুব ভালো। একদম একদম ওটা অনেক বার আমি দেখেছি আর আমার ভীষণ ভালো লাগে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর প্রত্যেকটা scene এ আবার হাসি পায়।

একদম একদম হ্যাঁ ঠিক ঠিক ওটাতো একদম genuine comedy.

ওটাই ওরকম movie এখন আর মানে সেরকম তৈরী হয়না, খুব কম। সেটা তো ঠিক কথা। যাইহোক এটার second part টা মানে first part আমি জানতাম না যে এটা second part কোনো বেরোবে। মানে আমি যখন news টা শুনলাম হচ্ছে। আমি একদিন আহ সম্ভবত ফেইসবুক বা ইনস্টাগ্রাম কিছু একটা scroll করছিলাম, তখন দেখলাম যে এটার একটা poster release করেছে। আমি প্রথমে ভাবছিলাম অনেক সময় হয় না? যে fan made বা fan রা বানায় ওরখম। আমি ভেবেছিলাম সেরকম কিছু তারপর দেখলাম যে না official একটা account থেকে share করেছে। তখন বুঝলাম যে না সত্যি second part হবে।

হ্যাঁ হ্যাঁ এটা আর second part টারও আমি rating দেখছিলাম IMDB তে সম্ভবত nine rating আছে। মানে nine rating IMDB তে মানে খুব ভালো ব্যাপার। হম এবার দেখা যাক কতটা ভালো হয়। হ্যাঁ ওটা ওই আয়ুষ্মান খুরানা আছে মনে হয়।

হম দারুন ভীষণ সুন্দর মানে ওটারও সেরকম সেই last এ গিয়ে twist আছে ভীষণ ভালো। হ্যাঁ ওটাই মানে ডক্টরজি মানছি যে no doubt এটারও story টা হয়তো unique হবে। কারণ আয়ুষ্মান খুরানা খুব unique মানে script গুলো নিয়ে কাজ করে। কিন্তু যদি দুটো movie র মধ্যে বলিস তাহলে আমার মনে হয় দৃশ্যাম two টা তেই বেশি ভালো হবে। ভালো লাগবে সবার আরকি একসাথে দেখতে। আর বাকি অন্যরা সবাই কি বলছিল? আগের বার কি রকম মজা হলো সবার?

ওটাই হয় ওটাই হয়। plan করে সবাই তারপর মানে যখন plan এর সময় আসে তখন দেখবি এ বলবে আমার কাজ আছে ও বলবে আমি family র সাথে ব্যস্ত। এরম ভাবে হয় না হ্যাঁ এটা ঠিক কথা এটা আমি সব জায়গাতেই দেখেছি। এই কিছু দিন আগে আমি ইসে গেছিলাম বোলপুর ঘুরতে গেছিলাম সেখানেও same. মানে আমাদের একটা group আছে এখানে তো ওখানে আট জন মতন যারা আগের আমরা প্রত্যেকবার আরকি একবার করে ঘুরতে যাই। তো আগের বার যারা দু দু তিন জন মতন বলেছিল যে বোলপুর যাওয়া হবে সামনের বার। ঠিকাছে? এবার plan হলো বোলপুরই যাওয়া হবে। এবার ওই দুজনই এবার এলো না বাকি আমরা ছজন মতন এবার চলে গেলাম। হ্যাঁ তুই কি তুই কি বোলপুর গেছিস কখনো? না একবার পারলে ঘুরে আয়। খুব ভালো পারলে এই শীতের সময় একবার গিয়ে ঘুরে আয়। মানে ভীষণ সুন্দর লাগবে সবকিছু। হ্যাঁ আমাদের এই group টাকে, মানে এক কাজ করা যেতে পারে আম~ আমাদের এখন তো plan টা হচ্ছে, ধর আমরা একত্রিশ তারিখ দেখা করছি। তাহলে মোটামুটি একত্রিশ তারিখটা final. তো একত্রিশ তারিখ বেরিয়ে তো সারাটাদিন রয়েছে আমাদের, তখন বরং সবার মাঝে একবার কথাটা তোলা হবে। নিয়ে একটা plan বানানো যেতে পারে।

হ্যাঁ তখনও হয় মানে তখনও খুব একটা খারাপ লাগবে না ভালোই লাগবে। মানে আহ এটা মানে চেষ্টা করবি যেন রবিবার করে হয়। আর আমরা একদিন গিয়ে একদিনেই ফিরে আসবো। কারণ একদিনেই খুব একটা ভালো করে ঘোরা হয়ে যায় সেরকম একটা ব্যাপার নয় যে দু তিন দিন লাগবে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আমরা যখন শীতকালে গেছিলাম না ওখানে আরকি মানে নতুন গুড় ওঠে। তো নতুন গুড়ের চা, নতুন গুড়ের মিষ্টি, এইসমস্ত পাওয়া যায়। মানে আলাদা করেই ভীষণ একটা craze থাকে এগুলোর ওখানে। হ্যাঁ, ওখানে শিল্পগ্রাম বলে একটা জায়গা আছে, ওখানে আমরা গেছিলাম, ওখানে কুড়ি টাকা করে টিকিট। ওর ভেতরটা আরকি মানে পুরো হাতের কাজের যে সমস্ত শিল্পীরা আছে, ওরা আসে আর নানা রকমের জিনিসপত্র ওখানে বিক্রি করে জামা বল বা গয়না। তারপর ব্যাগ সমস্তকিছু। আর ওখানে একটা খুব নাম করা হাট আছে তো মানে ওটা তো শুনেছিস সোনাঝুরির হাট বলে। ওখানে ওখানে এরকম মাটির উপর লাল মাটি পুরো ওখানে আর তার উপর

ওহ বিষ্ণুপুর তো আমার যাওয়া হয়নি।

ওখানে যারা মানে আমাদের আরকি Indian. মানে একটা museum এ যখন Indian দের জন্য সত্তর টাকা করে, বাইরে থেকে কেউ আসলে সম্ভবত পাঁচশো টাকা দেখলাম ওদের টিকিটের দাম।

হ্যাঁ একদম এটা ঠিকই আছে হিসেব মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার ভালো লাগে। আচ্ছা তাছাড়া আমার ফটো তোলার তো নেশা আছে যাবো তাহলে ভাবছি একবার ওখানে।

হম মোটামুটি ভালো করে ঘুরে আসা যাবে একদিনে।

ওহ হ্যাঁ তাহলে তো খুব একটা খারাপ না। ভাবছি তাহলে দেখি যদি এরকম মানে সামনে কোনো দু তিন দিনের ছুটি পাই তাহলে একদিন ঘুরে আসবো গিয়ে সবই। হ্যাঁ আমার কাছে থাকে সবসময় coupon আমার কাছে এবারেও সম্ভবত আছে। আমি কেটে দেব টিকিট অসুবিধা নেই সেটা নিয়ে। একদম একদম আমি টিকিট পাঠিয়ে দেব সবাইকে মানে সবার ফোনে থাকবে কোনো problem ও হবে না। হ্যাঁ হ্যাঁ একটা কাজ করিস না বরং তুই সবাইকে group এ একবার করে বলবি। একটা আরকি উম এক মানে group কল করিস video কল বা group এমনি audio কল করিস যাতে সবাই থাকবে সবাই মিলে একসাথে তাহলে কথা হয়ে যাবে। কারণ আমি তোর সাথে বললাম আবার ওদিকে তুই সবাইকে আলাদা আলাদা করে বললি অনেক সময় যাবে। একসাথে বরং বলা হয়ে যাবে ওটাই ভালো হবে। আর ওই একত্রিশ তারিখ তাহলে ঠিক হবে মানে পরে আরেকটা plan বোলপুর বা কোথাও একটা আরেকটা plan তাহলে বানানো যাবে সেদিন সবার সাথে কথা বলে। হ্যাঁ একদম একদম।

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার কাছে আছে অসুবিধা হবে না। আমি আচ্ছা আমি তাহলে টিকিট booking টা করে নেবো। আমি group এ একবার text করে দেব। মানে সবাইকে একবার confirm করে নেবো যে কারা কারা যাবে? তাহলে সেই বুঝে করে নেবো।

ঠিকাছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ একদম একদম। পরে কথা হবে তাহলে। হম হম হম হম bye.

হ্যাঁ, বলছেন বলুন আপনার কি সাহায্য করতে পারি? হ্যাঁ, সেটা অবশ্যই পেতে পারেন কেন পাবেন না বলুন? কোথায় আছে বললে, শান্তিনিকেতনে তাই তো?

কুড়ি জন, আচ্ছা তাহলে তো, তা একটা গাড়ি নয় একটা bus আছে state এর। Bus টা আমি পাঠিয়ে দিচ্ছি। কুড়ি জন আছেন। দক্ষিণেশ্বর মন্দির যাবেন। তো, আপনার যেটা ভাড়া হচ্ছে, সেটা হচ্ছে তিরিশ হাজার টাকা লাগবে।

তিরিশ হাজার যদি আপনাকে বেশি লাগছে।

আচ্ছা ঠিক আছে, আমি আপনি এক কাজ করেন। আপনাকে তিরিশ দিতে হবে না। আপনি যখন বলছেন এতটা রাস্তা চলে গেছেন। শান্তিনিকেতনে দাঁড়িয়ে আছেন বলছেন। আপনি কুড়ি জনের, আপনি হাজার টাকা কম হাজার টাকা দেবেন। কুড়ি জন আছেন তো, মাথাপিছু তে এক এক হাজার টাকা করে ধরি, তাহলে কুড়ি হাজার টাকা হচ্ছে। দেখুন আপনি ওই মানে বোলপুরে যেটা যে বাসটা আছে, সে বাসটা এখন একটা পরিবার নিয়ে গেছে বোলপুরে রাখতে। তো, ও এখন উম পনের মিনিট পর ধরেন

আমি তো নিয়ে যাবো না, নিয়ে যাবে আমার চালক গাড়িচালক। তা তা না হয় যে বলছিলাম যে, আমিতো সেরকম মানে রাস্তাটা অত চিনি না। আমার driver মানে গাড়ি চালক গুলো চেনে, তো রাস্তা সম্বন্ধে নাহয় ওর সঙ্গেই কথা বলবেন।